এইখেনে দেখতে পাওয়া যাচ্ছে একটি পুরোনো দিনের বাড়ি | অনেক বড়ো বাড়ি।

বাড়িটি অনেক ডিসাইন -এর রয়েছে।

পুকুরটি এদিকে রয়েছে পাথরে সাজানো অনেক ।

সাইকেল -এর মোটর সাইকেল দেখা যাচ্ছে | একজন দাঁড়িয়ে রয়েছে একটি লাইট দেখা যা--

আর কাটাতারের বেড়া দেওয়া দেওয়ানো র-রয়েছে।